অন্টি আপনে যীশুর ইটার ফটো স্টেচু রয়েছে।

আবার নীচে তারা রোডের কা--

অটো একটা দাঁড়িয়ে আছে স্ট্যাড -এ একটা গাছও আছে আবার এয়ারটেল -এর বোর্ড -ও আছে লাগানো।

এখানে মেজারমেন নিচ্ছে বানানোর জন্য কিছু ইটা ফেলে রো রাখা রয়েছে।

কত আ টেন্ট লাগানো রয়েছে টেন্ট -টা মানুষের থাকার জন্য।

ব্যাডসিটটা হোয়াইট কালারের পিলোস হোয়াইট কালারের এখানে একটা ব্যাগ রাখা রয়েছে।

রাইডিং করে সুইমিং করার জন্য বাচ্চাদের জন্য খুব মজার জিনিস

এইটা একটা অফিস অফিসের বোর্ড ব্লু কালারের বোর্ড লাগানো আছ--

কিছু দোকান বন্ধ রয়েছে কিছুটা খোলা রয়েছে।.

একটা ব়্যাড কালার -এর একটা ব্লু কালার -এর পেইন্ট করা আছে।

সাইডে গাছ আছে বড় বড়।

এখানে একটা বাইক দারিয়ে রয়েছে।

সাইডে একটা ছোট একটা বাড়ি আছে।

এই রোড -টা মনে হচ্ছে কোন অফিস এরিয়া -র রোড ।

আবার হটেলের মিষ্টি রাখা রয়েচে।